এই ছবিটা দেখতে পাচ্ছি এটি একটি মোটর সাইকেল এর খুব বড় শোরুম ।

মোটরসাইকেল অনেক কোম্পানি র হয় হিরো হোন্ডা সুজুকি নানা রকম কোম্পানি র হয়। এই মোটরসাইকেল হওয়াতে--

এখানে পড়াশোনা করে অনেকেই রেল এর চাকরি পেয়ে থাকে।

মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমীতে এই পুজো হয়ে থাকে।

এখানে মেয়েদের এবং ছেলেদের নানা রকম পোশাক ঝোলানো রয়েছে খুব সুন্দর সুন্দর রংয়ের।

হোটেল এই হোটেল টির নাম হচ্ছে আকাশ হোটেল ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি স্ক্যুটি বা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে এটি মোটরসাইকেল স্ট্যান্ড ।